চারিদিকে ছোট ছোট দোকানপাট দেখা যাচ্ছে। সব দোকানপাট গুলির ছি টিনের চাল দেওয়া। খোলা রয়েছে। উপরে আকাশ দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি যেটি কিনা তিন তলা বিল্ডিং । নিচের ফ্লোরে লেখা রয়েছে বাজাজ এখানে গাড়ি--

অনেকগুলো গাছপালাও দেখা যাচ্ছে পার্ক -এর ভেতরে বড় বড় দেবদারু গাছ পাতা বাহারি গাছ--

দোকানের উপরে একটি বোর্ড টাঙানো রয়েছে।

রাস্তাটিতে একটি ল্যাম্প পোস্ট লাগানো রয়ে--

ছবিটিতে আমরা একটি পাকা রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করছে।

ছবিটিতে আমরা একটি খেত দেখতে পাচ্ছি। যেখানে অনেক ধান গাছ হয়ে রয়েছে পুরো ভর্তি।

'' রাস্তার দু''''ধারেছোট ছোট দোকানপাট রয়েছেসে দোকানপাট গুলি খোলা। ''

ঢোল বীণা গিটার সবকিছু নিয়ে বসে আছে একটি মানুষ দাঁড়িয়ে আছে বাঁশি বাজা--

দোকানটিতে বোর্ড টাঙানো রয়েছে লেখা রয়েছে অল ইন ওয়ান এখানে সমস্ত কিছু পাওয়া যায় কসমেটিক্সের জিনিসপত্র দেখা যাচ্ছে বাইরে কাঁচের দরজা রয়েছে।

এই ছবিটিতে যে একটি দোকান দেখতে পাচ্ছি মুদি দোকান সমস্ত কসমেটিক্স -ও রাখা রয়েছে।

কলেজ -টি নীল রঙের গেট -টি লাল রঙের গেট -টি দেওয়া রয়েছে এবং--

একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটির উপর একটি প্লেন দাঁড়িয়ে রয়েছে প্লেন -টি প্রাইভেট প্লেন দেখে মনে হচ্ছে সাদা রংয়ের প্লেন -টি--

এই ছবিটা আমরা একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং -টির চারিদিক দিয়ে নীল রংয়ের গেট দিয়ে ঘেরা রয়েছে।

একটি মাঠ দেখতে পাচ্ছি বড় মাঠের ঘাস গুলি স্কয়ার করে কাটা অনেক পুলিশ দেখা যাচ্ছে এটি সাদা গাড়ি দেখতে পাচ্ছি তার উপর দুটো পুলিশ আছে।

গেট দেখা যাচ্ছে যে গেট -টির পাশে লেখা রয়েছে এন. বি. এ. ।

গেটটি খোলা রয়েছে ভেতরে অনেক গাছপালা এবং এটা ছোট বিল্ডিং দেখতে পাচ্ছি উপরে আকাশ দেখা যাচ্ছে।

এই ছবিটিতে একটি রাস্তা দেখতে পাচ্ছি। যে রাস্তাটির ওপরে অনেকগুলি বিল্ডিং দেখা যাচ্ছে। বড় চওড়া রাস্তা।

দুটো তিনটে বাস দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে একটি সরকারি বাস একটি লাক্সারি বাস ।

প্যান্ডেল দেখতে পাচ্ছি যেখানে জগদম্বা জ্যোতিষ কেন্দ্র। এখানে একটি বোর্ড টাঙানো রয়েছে লীল রংএর।

সামনে একটি লোককে দেখতে পাচ্ছি লাল রঙের গেঞ্জি পরা একটি মহিলাও দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটি আর একটা জঙ্গলের মধ্যে মনে হচ্ছে চারিদিকে শুধু গাছপালায় ভ --

এই ছবিতে একটি ফুল গাছও দেখা যা--

এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কিছু ছোট ছোট ঘর বাড়ি। টিনের চাল দেওয়া এবং ওপরে অনেকগুলি--

ছবিটিতে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি ঘরটির ভেতরটা হলুদ রং করা এখানে অনেকগুলি--

আয়নাও লাগানো রয়েছে ডাম্বেল দেখা যাচ--

কিছু লোক দোকান দিয়ে বসেছে-এ একটি বয়স্ক লোককে রাস্তার মাঝখানে দেখা যাচ্ছে তার হাত থেকে মনে হয় কিছু খাবার পড়ে গেছে।

লেখা রয়েছে উই হ্যাভ দা লেটেস্ট ল্যাপটপ ।

এটি একটি শপিং মল । শপিং মলের ভেতরে।

অনেক কিছু দেখা যাচ্ছে আন্ তেলের বোতল ম্যাগি -ব় প্যাকেট চিপস -এব় প্যাকেট বিস্কিট - এব় প্যাকেট অন্যান্য অনেক জিনিস।

লোকটি চোখে সবুজ রঙের চশমা পড়ে রয়েছে।

দেখে মনে হচ্ছে বাইরে একটা কাঁচের দরজার লাগানো রয়েছে কিছু গাছপালাও দেখা যাচ --

ছবিটিতে একটি ঘর দেখতে পাচ্ছি যে ঘরের সামনে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছে এবং ঘরের বাইরে কিছু মহিলাকে করে বসে রয়েছে এবং লোকগুলি--

ছবিতে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি সাদা রংয়ের বড় বিল্ডিং -টি পাকা ।

এখানে লেখা রয়েছে এমবিশন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন ।